এবং মূর্তিটি গেরুয়া রং এবং মালাগুলির রং সাদা।

এখানে একটা জায়গা রয়েছে যে জায়গাটির মধ্যে অনেকগুলি সবুজ ঘাস রয়েছে এবং একটি টোটা এবং দুটি গাড়ি রয়েছে এবং দুটি কুকুর বসে আছে।

এবং সে ঘরটির মধ্যে একজন গান করছে এবং অন্যজন পিয়ানো বাজায় এবং সে ঘরটির মধ্যে একটি সবুজ রঙের কার্পেট পারা রয়েছে।

এখানে একটি বিশাল বড় খেলার মাঠ রয়েছে । এবং পাশে অনেকগুলি পুলিশ দাঁড়িয়েছেলেগুলিকে নিরক্ষন করছে ।

এখানে এক যানবাহন যাত্রীতো রোড রয়েছে এবং--